পাঁচজন মানুষ কাজ করছে একজন হচ্ছে কাঠের তক্তার ওপরে দাঁড়িয়ে আছে তিনটি চেয়ার দেখা যাচ্ছে--

কেউ মাথায় করে একটা জিনিস নিচ্ছে সেটা দেখা যাচ্ছে একজন ফোন করছে।

আমি যে ছবিটি দেখতে পাচ্ছি সেই ছবিটির মধ্যে এটা সারস দেখা যাচ্ছে সারাসটি এক একটা পা তুলে উম জলে দাঁড়িয়ে আছে।